এটা একটা দুকান মেডিসিনের দুকান।

এখানে একটা দোকান আসে দোকানো শোকেজের ভিতরে ভেজান ফোটো ফ্রেম রাখা আসে।

এ ব্যাংকের এম্মের সামনে একজন মানুষ দাঁড়ানো কমরে হাত দিয়া।

একটা লম্বা চিয়ার মানে সোফা ।

সাইডে একটা বড় সাউন্ড বক্স রাখা লাইট জ্বলের আর সাদা সাদা যেমন জুর জুরে লাইট ওইভাবে জ্বলের আর বিজান জুরি জুরি মতোন আস্তার মধ্যে সিটানি।

ঠিক এ বয়ারটা হইল সাদা একটা আর ঠিক সামনে গ্রিল আসে গ্রিলের মধ্যে তালা ঝোলানো--